কিরিটি ওহ যোগা এইখানে কার্পেট পাতা রয়েছে।

ওপরে নীল মেঘ এবং একজন বসে আছে নীল শার্ট পরে ফোন করছে হলুদ গামছা লিয়ে।

অনেকগুলো বুট সু রয়েছে।

উঁচু সিড়ি উঠা বেয়ে বেয়ে -এ-এ জিনিস রয়েছে।

কয়েকটি বাচ্চাদেরকে ইংরেজি শেখাচ্ছে টেবিল -এর ওপর।

এখানে দেখা যাচ্ছে একটি বাস স্টপেজ । বাসের আগুতে একটি বাঁশ লেগে আছে। বাঁশের ব্যারিকেট দোকান দেওয়া এমন একটি।

এবং সেলুন - টি সামনে দোকান পাশে দোকান একটি বাইক লেগে আছে দুটি সাইকেল লেগে আছে একটি চেয়ার রয়েছে একটি বালতি রয়েছে একটি জার রয়েছে এবং।

এখানে দেখা যাচ্ছে একটি চৌরাস্তার মোড় চৌরাস্তার মোড় দুটি সেলুন রয়েছে।

এবং অনেক পুরনো হয়ে গেছে বলতে গেলে দেখার মতন।

এখানে দেখতে পাচ্ছি একটি দোকান।